এখানে স্কুটি দাঁলিয়ে আছে দুটি একটি মোটরসাইকেল দাঁড়িয়ে আছে সাইকেল দাড়িয়ে আছে খুব সুন্দর ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে লোকজন খাচ্ছে মনোরম পরিবেশে বসে গাছপা--